এই তিনটে মানুষকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তারা বালি আর সিমেন্ট মাখাচ্ছে। মনে হচ্ছে এখানে রাজমিস্ত্রি কাজ হচ্ছে। মানুষ তিনটে অনেক কষ্ট করে কাজ করছে। তাদের সামনে একটা ডেচকি বসানো আছে দেখতে পাচ্ছি।

আমি একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি । ছেলেটির গায়ের রং সাদা। ছেলেটি চুল কাটছে সেলুনে । তার পিছনে দোকানদার ছেলেটির চুল কেটে দিচ্ছে। কাচি দিয়ে এবং চিরুনি দিয়ে।